এটি একটি এটি একটি বড়ো-অ বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি --

মান্দিরটির চারুপা-আ-আশ হু হু প্রাচীর দিয়ে ঘেরা আছে। দুপাশে দুটি গাছ লাগানো আছে দেখতি--

একটি মাঠ আছে | বাড়িটির র সাম চারু পাশ --

এখানে একটি বোরো বাড়ি দেখা যাচ্ছে বাড়িটির সামনে উউম আআহ একটিইই উম ফুলের বাগান আছে।

বাগানটির সামনে একটি বড় রাস্তা আছে বাগানটিতে গান্ধা ফুলের চাষ দেখা যাচ্ছে গান্ধা ফুলগুলো খুব ফুটছে দেখতে খুব সুন্দর।